হম ভালোই লাগছে মানে, সবার সাথে একটু মানে হয় না। অনেকদিনের পর,

একটু কাজও কাজও হয়ে যায়। কাজের সাথে সাথে আড্ডা ও হয়ে যায়। তারপর সবার সাথে দেখা শোনাও হয়ে যায় ওখানে। আর কি, আর অনেক জিনিস জানতে পারা যায়। সেটাই হ্যাঁ, থালে এটা ভালো একটা পাওয়া গেছে না ভালোই লাগছে না, আর এমনি হ্যাঁ আর এমনি তো আমি এখন just কিছু করছি না, এখন তো টিউশনি পড়াচ্ছি আমিও।

ই আহ এখন batch চলে, আমার সন্ধে বেলা পরে উম পাঁচটা থেকে ওই রাত ন টা পযর্ন্ত আমার batch চলে। পাঁচটা থেকে সাতটা একটা, আর সাতটা থেকে ন টা একটা। আচ্ছা, সন্ধ্যে বেলাটা আমার এখানে cover হয়ে গেল।

আর হ্যাঁ সকালে এখন যেহেতু কলেজ শেষ হয়ে গেছে সকালের দিকে আমি একটু government preparation নিয়ে government exam এর preparation নিচ্ছি আহ কারণ যতই হোক একটু দেখি চেষ্টা করে, সবাই তো বলে যে পাওয়া যাবে না পাওয়া যাবে না, হ্যাঁ তাও একটু দেখি চেষ্টা করে, যদিই হয়। না না ভালোই আছে, একদম চেষ্টা কর। এইসব chance মিস করিস না।

উম না না ঠিক দেখ? আমার যে কাজ আছে, একদম চাপের কাজ না একদম বিন্দাস কাজ আছে বলতে গেলে।

আমি খুব enjoy করি বলতে গেলে, আচ্ছা আচ্ছা, আমার কাজ কি আছে আমি খুব enjoy করি, খুব ভালো কাজ আছে, ভোরবেলা একদম class চালু হয়ে যায় যত খাটবো ততো টাকা।

এবার কি আছে, তারপরে কি তাদেরই নাম মাত্ৰ আছে, এখানে কমিশন, বোনাস।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

তাহলে আমি কোথায় থেকে কি করবো, ব্যাপার এটাই।

হম কিন্তু এখানে আর একটা জিনিস ভাবছি আমি কি যে হত আমার অভ্যাস হয়ে গেছে, মাঠে থাকতে এবার যদি আমি field change করে অফিস work ধরে নিই nine to five তাহলে আমি কি chair এ বসতে পাব, পাঁচ ছ ঘন্টা, computer এর সামনে কাজ করতে পারবো, এটা তো খুব কি মানে একদম মানে opposite হয়ে যাবে বলতে গিয়ে।

আমারও কিছু হয়ে গেল কিছু আর, এইবার যদি এরকম কাজ আসে, সেটা যদি কাজে ঢুকে যাই, যদি ভালো না লাগে, তাহলে কি হবে। আর এখানে কি আছে আমার মানে একদিন বলতে যে চাকরি বেলা তাতে suction থাকে কি মাঠে ঘাটে আছি, সব কিছু শেষ করে এসেছি, কিন্তু এ best job থাকে, যেখানে বসে বসে কাজ করতে হয় তো এখানে তো এরকম satifaxan অনেক কম থাকে এটা আমি ভাবতে পারছিনা, যেটা আমি বি এড করে এবার যদি কোনো কলেজে না হলে কোথায় লেকচারে হয়ে যাই তাহলে ও ভালো না হলে কি এরকমই থাকব, এরকমই থাকা তো অনেক tempuary এ হয়ে যাচ্ছে permanent তো কিছুই নেই ওটাও এখন বুঝতে পারছি না কি করব। না করব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

আচ্ছা থালে তোর কি নিয়ে পড়াশোনা? আমি ট্যালির course করিনি তো আহ আচ্ছা আচ্ছা তাহলে কেমন কাজ খুজছিস? দেখো কাজ আমি নিজের লাইন ওটাই ভাবতে পারছিনা, কিছু যদি আমি best job খুঁজে নিই তাহলে কি হবে। তার মানে বলতে যে আবার সেই হয়ে যাবে। আর যদি best job না থাকলে, থালে কি করব মনে হয় অনেক তফাতে ফেঁসে গেছি। কি আমি লাইন টা change করব কি, এই লাইনে আমি একটু upgrade করে নেব নিজেকে একটু govornment job খুঁজে upgrade করে নেব এটাই ভাবছি। মাথাই কাজ করছে না কেন পেমেন্ট ফেমেন্ট সব কিছু আছে সব কিছু ভালো আছে এটা যদি না করি তাহলে এসব যদি আমি upgrade করি নিজেকে। তাহলে আমাকে নিজেকে একটু টাইম দিতে হবে। পড়াশোনা আরো ভালো করে করতে হবে। এটাও আসছে হ্যাঁ এই সবে fresh হচ্ছিলাম রে। আর এমনি দেখ salary টা খুব ভালো। দেখ এমনি এখনকার আজকালের টাইমের কুড়ি পুছিস হাজার টাকা সবাই কামাচ্ছে। ওর থেকে বেশি আমি কামাচ্ছি। ভালোই salary আছে। কিন্তু কত দিন

Main হচ্ছে ওই একটু age বাড়লে তো এখানে ওখানে problem হবে। ওই মানে অতো health তখন support দেবে না। হ্যাঁ, এইবার কথা টা বুঝতে পেরেছি রে, হ্যাঁ এখন আমি এরকম আছি যখন আমার চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে তাহলে কি করব আমি। এত তো খাটতে পারবি নি। হ্যাঁ হ্যাঁ এটাই আছে রে, আর কিছু না। এই সব নিয়ে একটু ভাব, ভাবনা চিন্তাও করছি ভাবছি কি একটু টাটুয়েট clear করে না হলে তাই এবার exam clear করে একটু ঢুকে যাই কোনো জায়গায়, তাহলে ভালো হবে, যাই হোক আর বাড়িতে কেমন আছে সব? সব ঠিক আছে। তোমার বাড়িতে ঠিক আছে তো? সব ঠিক আছে রে, চলছে সব কিছু, মা তারার আশীর্বাদে, এরম তারাপীঠ যাবো তোকেও বলব আসিস তুইও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চ bye রাখছি হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, রাখ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস প্রতিবছর চৌঠা সেপ্টেম্বর বিশ্বব্যাপী

সাংস্কৃতিক সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই বছর এটি ছিল চুয়ান্ন তম আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। সেপ্টেম্বর কেন? উনিশশো পঁয়ষট্টি সালের এইদিনে, আন্তর্জাতিক স্তরে শিক্ষার কর্মসূচি দিয়ে আলোচনার জন্য ইরানের তেহেরানে প্রথমবারের মতো শিক্ষামন্ত্রীদের বিশ্ব কংগ্রেস বৈঠকে বসে। এই দিনের উদ্দেশ্য? নিরক্ষরতার বিরুদ্ধে সংগ্রামের পক্ষে জনমতকে একত্রিত করা, স্বাক্ষরতা সম্পর্কে তথ্য প্রচার করা, এবং ব্যক্তি

দুটি পূর্ণ সময়ের programme সম্পর্কিত নির্দেশিকা।

গুলি শুধুমাত্র সংবিধিবদ্ধ council বা UGC বা সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠানগুলিতে পরিচালিত হওয়া উচিত। ভারতের একজন শিক্ষার্থী

Programme এ একটি physicial mode এ এবং অন্যটি online বা open এবং distance learning mode এ করতে পারে। এছাড়াও একইভাবে ছাত্র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

Degree শারীরিক mode এ অনুসরণ করা যেতে পারে। শর্ত থাকে যে, কোনো class এ time বিরোধ নেই। Indo US education act

Skill development working group ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সহযোগিতার মাধ্যমে দক্ষতা, উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা করেছে। উভয় দেশের ছাত্র এবং পন্ডিতের গতিশীলতা প্রচারের জন্য মানুষ মানুষের সম্পর্ক তৈরীর লক্ষ্যে গাছপালা রোপন করা হচ্ছে। Overview সহযোগিতার পরিকল্পনা বিবেচনা একটি নতুন Indo মার্কিন শিক্ষা ও দক্ষতা উন্নয়নে working group প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। working Group টি দক্ষতা উন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে। fulbright নেহেরু কর্মসূচির অবদানও দুই দেশের মধ্যে বিনিময় কর্মসূচিকে শক্তিশালী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 Fulbright নেহেরু programme সম্পর্কে কলা ও সংস্কৃতি ব্যাবস্থাপনা অর্থনীতি আন্তর্জাতিক বিষয়গুলি পরিবেশ বিজ্ঞান, গণযোগাযোগ center public centre এ ভারতীয় ছাত্রদের জন্য। Fulbright নেহেরু প্রোগ্রাম রাজ্যের নির্বাচিত বিশ্ব বিদ্যালয় এবং college গুলিকে স্নাতকোত্তোর degree programme গুলি অনুসরণ করার জন্য design করা হয়েছে। প্রশাসন ইত্যাদি fellowship গুলি সেই ব্যক্তিদের জন্য যারা মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ করেছেন এর স্নাতক degree বা স্নাকোত্তর degree সমতুল্য সম্পন্ন করেছেন। এবং কমপক্ষে তিন বছরের পেশাদার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। fellowship এক থেকে দুই বছরের জন্য প্রদান করা হয়। ভারতের শেখার দারিদ্রতার উপর। বিশ্বব্যাঙ্ক

চলাকালীন সেখানে অনিয়ন ছিল এবং প্রভাবিত শিক্ষার্থীরা অনুভব করেছিল, বিশেষত প্রান্তিক সম্প্রদায়ের লোকেরা। Overview বিশ্বব্যাঙ্ক উদ্বেগ প্রকাশ করেছে যে, ভারত এর learning দারিদ্রতা বেড়েছে সত্তর শতাংশ। এতে দেশের শিক্ষাখাত আরো খারাপ হয়েছে। এই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব bank এর global director of education জেন সাভেদ্রা। উল্লেখিত সংখ্যাগুলি সরকারি সংখ্যা নয়। তবে দেশের শিক্ষাখাতের প্রাথমিক পরিদর্শকের ফলাফল।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 শেখার দরিদ্রকে বিশ্বব্যাঙ্ক দ্বারা সঞ্চায়িত করা হচ্ছে। একটি শিশু দশ বছর বয়সের মধ্যে একটি সাধারণ পাঠ্য পড়তে অক্ষমতা হিসাবে। বিশ্বব্যাপী এমনটাই জানিয়েছে সংস্থাটি ভারতের অনেক শিশুকেই সঠিকভাবে পড়ার দক্ষ নয়। বিশ্বব্যাপী দুশো ষাট million এরও বেশি শিশু school এ যায়না। এবং সংকট আরো গভীর হচ্ছে। শেখার দারিদ্র প্রাথমিকভাবে ভারতসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে পাওয়া যেতে পারে। কি করা উচিত? জেন সাভদ্রা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে এই এলাকার ব্যাবধান পূরণের প্রচেষ্টা সম্পর্কে কথা বলেছেন। ভারত তার school এবং ছাত্রদের আবার খুলবে। উপস্থিতি নিশ্চিত করতে হবে যাতে সঠিকভাবে শিক্ষা প্রদান করা যায়। আকস্মিক ভাবে school বন্ধ হয়ে যাওয়ায় মহামারীর সময় যেসব ছাত্রীদের school ছাড়তে হয়েছিল তাদের বোঝানোর জন্য প্রয়োজন। যাতে তারা পুনরায় নথিভুক্ত করতে পারে। গুজরাট মিশন স্কুল অফ এক্সিলেন্স প্রজেক্ট।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

Overview বিশ্বব্যাঙ্ক এর একটি প্রতিনিধি দল তথা সংগ্রহ করতে এবং স্কুল অফ এক্সেলেন্স প্রকল্প অধ্যয়ন করতে গান্ধীনগর গিয়েছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্যাঙ্কের global education director জেন সাভদ্রা। প্রতিনিধি দল রাজ্য শিক্ষা দপ্তরের command and control centre ও পরি~ পরিদর্শন করেছেন। Command and control centre সম্পর্কে। Command and control centre সম্প্রতি চালু করা হয়েছিল এবং এটি একটি interrective platform যা রাজ্য শিক্ষা বিস্তার দ্বারা শিক্ষার মান নিরক্ষনের জন্য ব্যাবহৃত হয়। এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই কেন্দ্রের মাধ্যমে school গুলি E learning প্রকল্পগুলিও সরবরাহ করা হচ্ছে। মিশন স্কুল অফ এক্সেলেন্স প্রকল্প সম্পর্কে। এই প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যশিক্ষার মান উন্নত করা। এই মিশনের অধীনে গুজরাট রাজ্য সরকার আগামী পাঁচ বছর দশ হাজার কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করেছে। রাজ্যে সমস্ত পাঁচ হাজার চারশো সাতচল্লিশটি অনুদান in eight এবং পয়ত্রিশ হাজার একশো তেত্রিশটি সরকারি school এই মিশনের আওত্তায় থাকবে। এছাড়া দ্বিভাষিক শিক্ষাদানের পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হবে। এসব school এ মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে লালন পালন করা হবে। তহবিল কিজন্যে ব্যবহার করা হবে? প্রাপ্ত তহবিল এক লাখ পঞ্চাশ হাজার লক্ষ্ smart classroom এবং গুজরাট জুড়ে প্রায় একচল্লিশ হাজার অনুদান in guide এবং কুড়ি হাজার নতুন computer lab সরকারি school এ পঞ্চাশ হাজার

মধ্যপ্রদেশ শিশু budget মধ্যপ্রদেশ রাজ্য সরকার তার বার্ষিক আর্থিক পরিকল্পনার অংশ হিসাবে প্রথমবারের মতো শিশু budget পেশ করেছে। সরকার দুশো কুড়ি প্রকল্পের জন্য সাতান্ন হাজার চারশো তিন কোটি টাকা বরাদ্দ করেছে। যা শিক্ষা সতেরোটি বিভাগের অধীনে বাস্তবায়িত হয়, যা শিশুদের লক্ষ্য করে। সংক্ষিপ্ত বিবরণ শিশু budget সম্পর্কে। মধ্যপ্রদেশ সরকার দু হাজার বাইশ থেকে তেইশ আর্থিক বছরের জন্য তার budget পেশ করেছে। budget পেশ করলেন অর্থমন্ত্রী জগদীশ দেবদাপ। Two point seven nine লক্ষ কোটি টাকার budget এর অধীনে দু হাজার বাইশ থেকে তেইশের জন্য কোনো নতুন কড়া প্রস্তাব করা হয়নি। পরের আর্থিক বছরে অবকাঠামোর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 এর জন্য উনিশ হাজার চারশো পাঁচ কোটি টাকা উল্লেখযোগ্য বরাদ্দ করা হয়েছে। দুজাহার বাইশ তেইশের budget এ দু লাখ ঊনআশি হাজার দুশো সাঁইত্রিশ।

রাস্তা, বিদ্যুৎ, এবং জল পরিকাঠামোর জন্য বিয়াল্লিশ হাজার একশো আঠাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গ্রামীণ এবং শহরের উন্নয়নের জন্য এক একচল্লিশ কোটি আটত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিখাতে কৃষিক্ষেত্রে বিশ হাজার সাতাশ কোটি টাকা, শিক্ষার জন্য বত্রিশ হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা এবং স্বাস্থ্যের জন্য উনিশ হাজার চারশো পাঁচ

উননব্বই টাকা। কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত বিভাগের জন্য ছ হাজার পাঁচশো ছত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যানবাহন ব্যবহার করার জন্য আহত বা অসুস্থকারী দের ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একশো বিয়াল্লিশ কোটি বরাদ্দ করা হয়েছে। উচ্চস্বরে পড়া

এই বছর budget এর বিশস্থ ছিল একটি পৃথক শিশু budget, যার অধীনে তাদের পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষার জন্য সাতান্ন হাজার আটশো তিন কোটি টাকার বিধান করা হয়েছে। এই তহবিলগুলি আঠেরো